দোকানটা সাদা কালার -এর। অনেক বড়ো দোকান মনে হচ্ছে।

এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি। দোকানে অনেক --

তরমুজ আম আপেল লেবু দেখতে পাচ্ছি। পাশে কিছু বয়াম রাখা আছে। ওপরে একটা লতার মতো গাছ ঝুলছে ও সামনে --